এবং একটি ভদ্র লোকের কোলে একটি বাচ্চা মেয়ে আছে।

যখন কোনো অনুষ্ঠান হয়ে থাকে কোন মাঠে তো সেখানে বাঁশ দিয়ে বিভিন্ন প্যান্ডেল বা দোকান বানানো হয়ে থাকে।

এখানে একটি দেবী দুর্গা মায়ের ছবি দেখছি। বাঙালির সবথেকে বড় পুজো হচ্ছে এই দুর্গাপুজো।